এই চিত্রে দেখানো হয়েছে একটি রাস্তা রাস্তার পাশে একটি দোকান এবং সেখানে রয়েছে কিছু চিয়ার

এবং সেখানে অনেক গাড়ি ঘোড়াও রয়েছে এবং রাস্তা দিয়ে যাচ্ছে একটি সাইকেল এবং বড় বড় গাছও সেখানে রয়েছে এবং পেছনে একটি বড় বাড়িও দেখা যাচ্ছে।

এবং রয়েছে বড় বড় গাছও সেখানে। রয়েছে একটি বড় লাইট পোস্ট -ও সেখানে।

জিতে দেখানো হচ্ছে একটি রাস্তার পাশে একতি দোকান। সেটি একতি খাবায়ের দোকান। সেই দোকানের ভিতলে লয়েছে কিছু সবুজ সবুজ রঙের টেবিল চেয়ার ।